আমাদের এখানে বিয়ে বাড়ি অনুষ্ঠান নানারকম ভাবে অনেক সুন্দর সুন্দর ভাবে সেইসব গেট -গুলো সাজানো হয় খুব দমকা লাগে এই গেট -গুলোকে সাজিয়ে খুব ভালো লাগে গে--